এটা কতলা বাড়ি বলতো সামনেরটা এক দুই তিন চার চারতলা বাড়ি এখানে বাড়িটা অনেক পুরোনো দেখে মনে হচ্ছে।

এখানে অনেক বই আমি এখানে তো বই এর দোকানে তো খুবই ভালো দেখো এখানে অনেকগুলো পেন রাখা আছে অনেক ধরনের পেন আছে তাই না এখানে অনেক বই আছে অনেক বই তোমরা যদি কেউ নিতে চাও এখানে চলে যাবে।

এখানে দুটো চেয়ার আছে এখানে একটা আয়না আছে এখানে কত দেখো টিউব লাইট লাগানো আছে তোমরা কি দেখতে পাচ্ছো টিউব লাইট গুলো এখানে দেখো নিচে টাইলস বসা আছে চুল কেটেছে চুল পরে আছে নিচে দেখো ধ্যান দিয়ে দেখো।